এটি রাস্তা আছে-এ রাস্তায় আন আ অনেকে একসাথে মিলে ঘাট বাজি ফোটাচ্ছে-এ একটি লোক দাঁড়িয়ে আছে-এ একটি গাছে তারই সাইড -এ একটি ব্যানার টাঙানো আছে -এ একটু একশো সাত আছে-এ একশো সাতে--